এই যে recently ও ওই যে এতে ছিলাম হ্যাঁ হ্যাঁ ওই যে রাস্তানার blog ই দেখছিলাম আরপিন সুভা আসছে

শুনলাম এটা নাকি recent অনেক hype create হয়েছে এই film নিয়ে একটা এগিয়ে গেছে এখন শুধু অরবিন্দ শুভ অভিনয় দিয়ে এগিয়ে গেলেই হয়, আর কি হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি বাংলাদেশে মানে ইদানিং অনেক উন্নতি হয়েছে এবার সেটা acting বলেন story line বলেন কিংবা ভালো cinematography বলেন সবকিছুতেই অনেক ভালো এগোচ্ছে যেটা দেখে আসলে ভালই লাগে আর বর্তমানে এসব দেখে আসলে বাংলা film এর প্রতি বা বাংলা cinema আর জগতের প্রতি দর্শকদের আবার আস্তা ফিরবে এমন যদি করতে পারে তাহলে ধীরে ধীরে আবারও ভালো করবে

আর আমি, আমি নিজেই সব দেখে আমি কি বলবো আমার তো মনেই হয় না so natural তুমি কি বলো? হ্যাঁ, actually যদি মেন character টা নাই আগেকার যে character টা ওটা নিয়ে কথা আসলে না বললেই নয় এত আঁ মানে natural এ Acting তারপরে তার চেয়ে চোখের একটি Express গুলা ছিল সব মিলে অসাধারণ ভাবে তাই একদম তার চোখে ভাষা বুঝতে পুরোপুরি তার চেয়ে চরিত্রটাকে বর্জ্য করতে ছিল। সেটাই অসাধারণ লাগছে মানে director বলেন বা পরিচাল ক বলেন খুব সুন্দর ভাবে সেটাকে দর্শকদের কাছে পৌঁছে দেবার এই তো just সে তুমি বলো

যদি এমন character এতো অনবদ্যভাবে যদি সবাই সব cinema তে থাকতো তাহলে কিন্তু তো আসলেই বাংলাদেশের cinema দেখে বা যেকোনএকটা content দেখে দর্শকদের মজা পাইত আগের মত আবার Interest জাগতো বাংলা cinema র প্রতি যদিও মাঝখান দিয়ে খুবই বাজে একটা সময় যাচ্ছিল বাংলা cinema র দর্শকরা ছিল না কেউ বাংলা cinema আর প্রতি কোনো

অভিনয় বলেন সবই এক ধরনের love story movie গুলা হচ্ছে লো তাই দর্শকরা ঐরকম আগ্রহ নিয়ে হয়নি এখনো পর্যন্ত hall এ ঐরকম দর্শক যাচ্ছে না। তবে যেভাবে বাংলাদেশ এগোচ্ছে আমার মনে হয় যে আবার মানুষ hall এ ফিরবে

আমারা যে

বা movie টা কি তখন তো অভিনয় যে আসলে আপু মাঝখানের কথাটা তো বললাম আর একটা বিষয় কিন্তু আমাদের মানতেই হবে মানে যেটা আমাদের সব need গুলার মধ্যে বিনোদন আমাদের life এ একটা খুব বড় ভূমিকা পালন করে আসলে আমাদের daily life বলেন বা stress full life যতসব মানে Tiredness থেকে দূরে যাবার জন্য বা আমাদের জীবনটাকে আরেকটুকু স্বাভাবিক করা জন্য একটু normal থাকার জন্য আমাদের কিন্তু একটু বিনোদনের ও দরকার হয় হতে পারে সেটা ঘোরাফেরা বা এ ধরনের আহ এই ধরনের T. V. show বা ছবি গুলো দেখে ভালো একটা time কাটানো যেতে পারে এখন সেই বিনোদনের source টা যদি আমাদের ওই রকম না হয়

উল্টো মানে আমরা ওই জিনিসের প্রতি next time করার কোনো আগ্রহ পায়না যেটা আমাদের যে পূর্বে ছবি লার কথা নিয়ে ধরে নাও আপনি আর মানুষ একটু তার স্বাভাবিক জীবন চলাচল থেকে মুক্তি পাবার জন্য যে যেত এই film তাকে বিনোদয়ের হিসেবে ধরতো কিন্তু ওই দিকে গিয়েও যদি এই মানে ঘুরেফিরে তা কি ধরনের আমরা ছবি পেতাম তাহলে লাভ কি এটা কি আসলে আমাদের

content টা আসলে প্রায় গেছে একদমই না আগে তো মাঝখানে time তো অনেক খারাপ সময় ছিল বাংলা cinema তে content বলতে কিছুই ছিল না just কয়েকটা গান আর একটা কোনরকম গল্প দিয়ে মনে হয়েছে যে ছবি হলেই হল। নাচানাচি কুঁদাকুতি এগুলোরই তারা বিনোদন হিসাবে নিয়ে নিয়েছে

বাইরের যে লা ও তো কেমন ওটা তো জান hall এ একটা মজাই আলাদা এই ছবিগুলো দেখছি ভালো যেগুলো আমাদের ঘরে বসে দেখতে হয় এগুলো দেখার ওই যে আমরা ওই series নিয়ে কথা বলছিলাম যে হুম ওই series নিয়ে আপু আসলে না বললে না হয় ইদানিং ছবি থেকে বেশি series গুলা অসাধারণভাবে আসছে যেটা আসলে ভালোই লাগে যে ওই series তার এমনি story এমনই হওয়া উচিত film এর যদি সিরিজ গুলো দেখে তো তারা অনেক কিছু শিখতে পারবে যদি একটা film আসলে এমন হওয়া উচিত। যেমনটা আমাদের কে web series গুলো দিচ্ছে যদি এমন ভাবে ওরাও কাজ করতো তাহলে ঠিকই ছবিগুলো ফাটাফাটি হতো। কিন্তু সহজে হ্যাঁ একদমই আর আপু কিছুদিন আগে গেল আবার ফুটবল বিশ্বকাপ দেখলাম হুম বলা যায় বিনোদনের হ্যাঁ ফুটবল প্রেমিকের জন্য তার আসলে এটা অনেক বড় একটা ঈদ ঈদ তাই বলতে পারেন কারণ পুরো ফুটবলটা যখন আসে তখন এই ফুটবল ফুটবল আমেজটাই আলাদা তা অন্যরকম পরিবেশ মানে সৃষ্টি করে আসলেই এই আমেজ টা আসলে সারা বছর অন্য কোন source মনে হয়নি আমার থাকে যেমনটা এই ফুটবল season তাতে থাকে

এর

ঝগড়াঝাটি থেকে মনে পড়ল আর্জেন্টিনা এর এক player কে নিয়ে নাকি কি শুরু না করল মেয়েরা social media তে রীতিমতো তাকে নিয়ে টানাটানি মারামারি পাওলোজিবালা কে নিয়ে সেটাই আপু ওকে নিয়ে বুঝলাম না আমি যতটুকু না মেসিকে পছন্দ করে তার ভালো মানে তার ভালো performance এর কারণ তার এই অনবদ্ধ talent এর কারনে সেদিকে আবার মানুষ আরেক দিকে বিশেষ করে মেয়েরা নারী সমাজ অন্য দিকে আবার জাতীর crush বানিয়ে ফেলেছে এক সেদিকে এক player কে সেটা নিয়ে অনেক মানে রীতিমত ফুটবল season টা আসলে আসলে মানুষ এর মধ্যে অন্যরকম একটা emotion

হ্যাঁ আপু আর এই ফুটবল season টা আসলেই বিতর্কের কোন মানে শেষ নেই যেমন ধরেন এবার কাতারে এটা আয়োজন করেছে বলে কিছু তাদের rules regulations ছিল যা নিয়ে সেটাই কিন্তু আরেক দিক দিয়ে ওরাও ওদের rules regulations এ strict ছিল আর এটা নিয়েই সবচেয়ে বেশি আমার মনে হয় যে ওরা মুসলিম যে culture টা কে আছে ওটাকে খুব সুন্দর ভাবে পুরো world র সামনে তুলেছে ধরছে আর আসলে এমনই হওয়া উচিত একটা country আতিথিয়তা নিজেদের সংস্কৃতি দিয়ে পুরোটাই একটা বিশ্বকে এভাবে আপ্যায়ণ করে নেওয়া উচিত যেভাবে ওরা করছে আর আমার মনে হচ্ছে পুরা ওরা ওদের কাজটা অনেক সুন্দর ভাবে করতে। পারছে। যেগুলা হয়তো ওদের জায়গায় অনেক বড় বড় দেশ করতে পারত না আর বিতর্কের কথা তো শেষ হয় নাই পুরো এই যত মাস খেলা ছিল আপনি মানে একটা দিনের জন্য মানে মনে হয় না কেউ bore হয়েছে এই ফুটবল season টা অনেক মানে আনন্দপূর্ণ ভাবে কাটছে যদি আপনি ধরেন এবার এটাকে ব্রাজিল আর্জেন্টিনার fan দের মধ্যে আহ ঝগড়া বলুন বা এটার theme song নিয়ে বলুন ওর কথা তো না বললেই নাই ফুটবলের মানে সব famous বা talented তারকা দের নাম আসলে ওর নাম অবশ্যই আনতে হবে বা সবার উপরে আনতে হবে। যেটা অস্বীকার করার মত না এত ভালো একজন player হাতে cup না দেখাটা আসলেই কষ্টের আর আমাদের এত খারাপ লাগলে ওর কাছে কেমন লাগবে স্বাভাবিক এইটা হ্যাঁ এটা আসলে অবাক করার মতো কেউ কখনো মানে ভাবছে যে এটা হবে কিন্তু এটাই আপু কিছু কিছু মানুষ এলোন মাস্ক বলেন বা রোনাল্ডো বলেন উনি হচ্ছে এক একটা টাকার machine ওরা বাঁচলেও টাকা মরলেও টাকা ওরা যায় করুক শুধু টাকা

কি বলবো ওরা যেখানেই যাই যেই অবস্তাই থাকে আমরা শুধু News পাই ওরা শুধু টাকা income করে এই দেখেন আপু ওরা কিন্তু আমাদের যে বড় বড় celebrity রা বলেন বা ফুটবল Player রা বলেন cricket player রা বলেন ওরা কোন কিছু না করে ও কিন্তু আমাদেরকে প্রতিদিন কোন না কোন scope দিয়ে যাচ্ছে বিনোদনে কিন্তু আমাদের যারা রয়েছে যেমন actor actress রা যাদের কাজটাই হচ্ছে আমাদেরকে দৰ্শকদেরকে বিনোদন দেওয়া ওরা কিন্তু কিছু করেও সব সময় আমাদের ওই কাজটা ওরা ভালোমতো করতে পারছে না ওদের আসলে শিখা উচিত এসব মানে non actor actress দের কাছ থেকে যা বলা যাই বলা যায় আসলেই entertainment তো হচ্ছে আমরা not in positive way নিয়ে আমি হ্যাঁ আপু আমিও এগুলা নিয়েই ভাবছিলাম তাই মনে হলো যে আপনাকে আজকে কথাই কথাই একটু এগুলা নিয়ে বলি তাই বললাম আবার দেখা হবে ভালো থাকবেন আল্লা হাফিজ।